ম অনেক গরম আছে অনেকজন আছে সামনে একটি বিল্ডিং আছে।

ঘরের বাইরে তিনটি বাইক দাঁড়ানো আছে সামনে এই রাস্তাটিকে ঘেরাও করা আছে রেলিং গাছের ওপর সামনের নারিযয়েল গাছ আছে।

এটা অনেক সুন্দর একটা পার্ক । পার্ক -এ অনেক সাজানো ফুল আছে। ফুলের রং লাল নীল হলুদ এবং সাইড - এ অনেক গাছপালা আছে।